বেঞ্চ রয়েছে এবং বাগানের পিছনের দিকে একটা সাদা রঙের ঘর রয়ে--

গাছপালা রয়েছে এবং জলাশয় টিতে অনেক উম পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং কিছু মানুষ জলাশয় টিতে আছে।

এবং একটি ক্যাসিও রয়েছে এবং তার আশেপাশ দিয়ে আরো অনেক বাক্স এবং বিভিন্ন জিনিস ছাড়ানো রয়েছে।

এখন আমি যে ছবিটি দেখছি সে ছবিটিটির মধ্যে একটি জলাশয়ের মধ্যে অনেক মানুষজন দাঁড়িয়ে রয়েছে।

এবং সাইড দিয়ে কিছু গাছপালা লক্ষ্য করা যাচ্ছে এবং একটি সাইন বোর্ড দেখা যাচ্ছে।